তার মধ্যে তিনটি পাখি সাদা রঙের এবং দুটো পাখি একটু ছাই রংয়ের।

এখানে বেশ কয়েকজন ভদ্রমহিলা ও একজন লোক রয়েছে।

একজন মহিলা শাড়ি দেখছেন ও একজন মহিলা শাড়ি দেখাচ্ছেন।

এখানে বসার দুটো সোফা রয়েছে।

এই মাছগুলি আকারে অনেকটা বড় বড়।

সামনে বেশ কয়েকটি বড়ো-বড়ো ট্রাক গাড়ি দেখা যাচ্ছে।

এই পেট্রোল পাম্পের ওপরটা সাদা রঙের এবং খুঁটিগুলো হলুদ রঙের।

ব্যাড়ার ভিতরে সবুজ সাদা কালো রঙের একটা ছাউনি দেওয়া রয়েছে।

এই হোটেল -এর অর্ধেকটা বন্ধ রয়েছে এবং হোটেল -এর ভিতরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

হোটেলের সামনে সাদা রঙের একটা গাড়ি পার্ক করা রয়েছে।

হোটেলের সাইটে লাল রঙের একটা ছোট্ট গেট রয়েছে।

এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে এই ভিড়ের মধ্যে বেশিরভাগ মানুষই চেয়ারের ওপরে বসে রয়েছেন।

এই বড় গাছের সাইট -এ বেশ কয়েকটা ছোট গাছও আছে।

এটি জিম করার একটি ঘর এই ঘরের মধ্যে দুজন লোককে দেখা যাচ্ছে।

এই বাড়ির পোস্টার এ আমুল আইস ক্রিম -এর ছবি দেওয়া রয়েছে।

এই দোকানের ভিতরে কিছুটা জায়গা দেখা যাচ্ছে।